প্রায় দেখতে পাচ্ছি এখানে ময়ুর রয়েছে এবং--

জালের অপারে বিভিন্ন ময়ুর কে আমরা দেখতে পাচ্ছি ছবিটির এপার থেকে।

লাল এবং বেগুনী রঙের শাড়ি পরিহিতা দুজন মহিলাকে আমরা দেখতে পাচ্ছি।

এবং ঢুকেই আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি জায়গা প্রাকৃতিক পরিবেশের উপযোগী চারিদিকে গাছপালা রয়েছে এটিও আমাদের চোখে পরছে ।

এই ছবিটিতে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটি নির্দিষ্ট কোনো পুজোর প্যান্ডেল আ যেটি তৈরি হয়েছে নির্দিষ্ট একটি মন্দিরের আদলে রং বেরঙের বিভিন্ন স্টাইল -এ প্যান্ডেল -টি নির্মিত এবং প্যান্ডেল -এর সামনে আমরা একটি লেক দেখতে পাচ্ছি যার মধ্যে--